বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে রয়েছে। এ.সি. লাগানো আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকান।

স্টেট ব্যাংক এর আর হসপিটাল টি এখন ফাঁকা আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় খেলার মাঠ খেলার মাঠ--

খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আশেপাশে অনেক লোকজনও আছে।

আর স্টেশন - টি পরিষ্কার আর পরিচ্ছন্ন ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অনুষ্ঠানের প্যান্ডেল প্যান্ডেল টি খুব সুন্দর করে ওড়না দিয়ে লাইটিং দিয়ে সাজানো।

পাশে একটি মঞ্চর মতন করা হয়েছে সেখানেও খুব লাইট দিয়ে সাজানো রয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ মসজিদটির ভেতরে অনেক লোকজন--

অনেকগুলি দোকান রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা একটা এ.টি.এম. -ও আছে আর ব্যাংক ও আছে এর সা--

আর সবুজ উদ্ভিদ আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় রাস্তা রাস্তার আশেপাশে অনেক গা--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাস স্টপ ।

এই বাস স্টপ -টা আমাদের অনেক দূর দূরান্তই যাতাযাত করে ।

সব জায়গা মতন করা আছে এই অফিস টি।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট হসপিটাল হসপিটাল এর পাশে এইপাশে ও-পাশে অনেক জন লোকই দেখাতে এসেছে।

একজন পুরুষ এখানে বসে আছে তার কথা শুনছে তার কাগজপত্র নিয়ে তারা সব দেখাশোনা করছে-এ।

এখানে ডাক্তারও বসে আবার এটি একটি নার্সিং হোম ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সবুজ --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় স্টেজ করা আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘন জঙ্গল।

আর এটি খুব বড় স্কুল নামকরা স্কুল এখানকার এখন এই স্কুল -টি বন্ধ আছে ।

আর তার ডান পাটি ভোলে বাবার গায়ে দিয়ে দাঁড়িয়ে আ--

আর বাগানটি হচ্ছে ফুল দিয়ে সাজানো।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জঙ্গল। জঙ্গলটি আবার লোহার তার দিয়ে --

তাই খুব সুন্দর দেখতে লাগছে এই ঝর্ণার দৃশ --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক আগেকারের বিশাল বিশাল বড় বড় পাচি--

এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পার্ক ।

ডিজাইন -এর এখানে সবকিছু রয়েছে ।

পাঁচিল পাঁচিল গুলি এমনই হয়ে গেছে তার আশেপাশ দিয়ে --

তারা হেয়া ঠেলে ঠেলে মাঝপথে যাচ্ছে।

। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাজার ।

দুটি - ই মন্দির দুটি মন্দির বলতে গেলে খুব সুন্দর করে প্রথম মন্দির কে সাজালে তারপর এ দ্বিতীয় তৃতীয় এইভাবে মন্দির।

এপরমেন্ট তৈরি করা হয়েছে এটা অফিস -ও বলা যেতে পারে।

জিম -এর ভেতর একটি ছেলে সেলফি তুলছে সে এই জিম এই জিম করে |

একটু বড় বড় গাছপালা আছে লাইট পোস্ট আছেঅনেক লোকজনও দাঁড়িয়ে আ --